এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি যেটির নাম হল মা লক্ষী টি এন্ড ভ্যারাইটিজ ।

আরো বিভিন্ন প্রকার এর মাছ আমরা এইখানে দেখতে পারছি ।

ডান্স প্রেক্টিস করতে দেখতে পারছি ।

বড় মত ব্রিজ ও দেখতে পাচ্ছি।

যেটি রয়েছে উত্তর বঙ্গতে ।

এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ।

জংলি গাছও দেখতে পারছি এবং কিছু--

এই বিদ্যালয়ের আশে পাশে আমরা অনেক বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি।

তাছাড়া এই ওয়াটার পার্ক -এ --